একটা সাদার মইধ্যে বাদামি রঙ্গর একটু পেইন্ট করা।

ই ফটোর মইদ্যে অনেকগুলা বাইচ্চারা ড্র্যাক্স ব্রেঞ্চও বয়ে রইসে।

আর খোলা আকাশ আসে একটা গাস দেখতে পাইলাম।।

এই ফটোর মইদ্যে কয়টা চেয়ার টেবিল দেখা যার।

উফরে যে সিলিংটা এটা নীল রঙ্গের।

অনেকগুলা মানুষ রাস্তা দিকে যাইরা আইরা।